হ্যাঁ, এখন হ্যাঁ।

পালং শাক, সীম

মাশরুমটা কি ছাদেও সম্ভব? তাহলে আমাকে বলে রাখ, আমি না হয় যদি আমি এরকম location বা position পাই, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো মাশরুম চাষ করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ, তোর কাছ থেকে প্রথম অভিজ্ঞতা হবে আমার

না আমি nominal খরচ যেটা হবে সেটাই আমি করবো কারণ নাহলে অতো কিছু কিনতে গেলে আমি বাজার থেকে এক packet মাশরুম কিনে নোবো।

ও তাহলে আমি চেষ্টা করবো, হ্যাঁ একবার চেষ্টা করবো যে খড় আমি নিয়ে আসতে পারি কি না, তা বলে রাখ আমি শুনে রাখি মাশরুমটা কি করে হয়?

আচ্ছা পুরো চারিদিক থেকে ওটা হবে।

আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি মানে যত ছোট হবে তার value ততো বেশি।

মানে স্যাঁতস্যাতে ভাব হতে হবে ব্যাপারটা আচ্ছা। তাহলে এইটা বর্ষাকালে i think উপযুক্ত এই মাশরুম চাষটা।

হম হম হম

আচ্ছা, বাহ্ খুব ভালো।

আচ্ছা মানে যেমন আমরা জমিতে সার হিসাবে use করি, ওই জিনিসটাই ওই তোর এ তে দিতে হবে যাতে ওটা ওর একটা সার হিসাবে কাজ হয়, গোবর সারটা। হ্যাঁ ফুলে ফেঁপে উঠবে, হম

ঠিক বলেছিস, এই জিনিসটা খুবই ভালো শুনে খুব আমার মজাও লাগলো যে মানুষ মানে আমরা জিনিসটা ধরে বাজার থেকে কিনলাম খেয়ে নিলাম but এই process টা এতটাই বড়ো মানে নিজে করে তো আরও মজা পাবো আমি।

হ্যাঁ ঠিকই বলেছিস তা শোন না বলছি এতো তো আমি শুনলাম যে কৃষি এইভাবে হয়, গাছ এইভাবে উৎপন্ন মানে ফসল এইভাবে হয় তা এইসব জিনিসের জন্য কোনো machine তো নিশ্চয়ই লাগে, কৃষিকাজে machine তো নিশ্চয়ই লাগে যন্ত্রপাতি বলো, এগুলো কি কি হয়? যন্ত্রপাতি কি কি হয়? আর আমার মনে হয় আবার জমিতে জল দেওয়ার জন্যে তোদের তো শ্যালো machine ও দরকার হয় নিশ্চয়ই আচ্ছা ও ভাড়াতে, ওটা ভাড়াও পাওয়া যায় তাই তো? না, আমি ভাবতাম হয়তো এক একটা চাষীর এক একটা শ্যালো machine থাকে, আমি ওই জন্য ভাবলাম যে তোদের তো নিশ্চয়ই অনেক machine থাকবে, ওইসব জিনিসের যন্ত্রপাতি। আর যদি মনে কর তোর ফসলে এরকম পোকামাকড় হয় ঠিক আছে কি তোরা কীটনাশক তো দিস বটে, তা এরকম আহ মনে কর একটা seasonal সবজিতে কতবার দিতে হয় কীটনাশক? হম ঠিকই বুঝতে পেরেছি, সবকিছু তোর কীটনাশক বেশি দিলেও এটা মানুষের জন্যও তো ক্ষতি না? সেই হিসাবে কীটনাশকটা

না আমার এখন কীটনাশক লাগবে না বুঝলি? আগে আমি ফসলটা ফলাই যদি দেখি মানে পোকামাকড় লেগেছে তখন আমি তোকে জানাবো phone করে যে এই আমার সবজিতে পোকামাকড় লেগে গেছে আর শোন না আহ আর একটা জিনিস মনে কর এরকম কোন সবজিতে বেশি লাভ হয় তোদের? যে এই সবজিটা চাষ করলে আমাদের বেশি লাভ। আর বা কোন সবজিটা চাষ করতে তোদের কম লাভ হয় এটা আমাকে একটু বল তো? হ্যাঁ, কিন্তু আর একটা জিনিস কি এই যে ধান যখন তুলিস তোরা আমি তো অনেক সময় খবরে দেখেছি যে এরকম ওই time টা যদি বৃষ্টি হয়ে যায় তখন তো তোদের ক্ষতি হয়ে যায়, তখন তো ধান নষ্ট হয়ে যায়।

এবছরে তো এখন সব কিছুই প্রায় দশ টাকা পনেরো টাকা কেজি পাওয়া যাচ্ছে, কিন্তু আগের বছরে এই জিনিসটা তো হয়নি কারণ আগের বছরে তো বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমানে মানে সারা বছর ধরে সেইজন্য তো সবজির দামটা একটু বেশিও ছিল। হ্যাঁ, ঠিকই বলেছিস কারণ আমরা যেকালে কমে পাচ্ছি তার মানে তুইও খুবই কমে তোরা তো খুবই কমে বিক্রি করছিস, হ্যাঁ ঠিকই বলেছিস। এমনি বিদেশে যায়? মানে মনে কর আমাদের কলকাতাতে তো আসেই, এমনি মানে state এর বাইরে? আর হ্যাঁ, আর একটা জিনিস মনে পড়লো আমার তোদের গ্রামে মাছ চাষ হয়? মাছ যেমন মুরগির পোলট্রি এগুলো ওই হয় না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। আমার খুব ইচ্ছা তোদের ঐদিকে যাওয়া, আমি নিজের চোখের সামনে মানে যেসব জিনিস আমরা বাজার থেকে কিনে খাচ্ছি ওই জিনিসটা হ্যাঁ ঠিক আছে আমি নিশ্চয়ই যাবো তোদের দিকটায় গিয়ে দেখে আসবো সেটা বড়ো কথা না আর একটা জিনিস মনে কর আহ

না না, তুই আমাকে তুই আমাকে phone করে জানাবি যে আমি এই time এ free আছি, আমি তখনই যাবো, তোদের এখন বলছিস যে ধান কাটার সময় আমি চাই না তুই আমাকে আমি তোকে গিয়ে বিরক্ত করি।

হ্যাঁ, খালি যাবে না, খালি গেলে তো তোদেরই loss শোন না আর একটা জিনিস, আমি ভাবছিলাম যে বাড়িতে কটা সিম গাছ লাগাবো, তুই যে বললি মাশরুম করতে, আমি বললাম মাশরুমটা time লাগবে, এখন অসম্ভব। But আমি বাজারে আগের দিন গেছিলাম, দেখলাম সিমের চারা মানে সিমের দানা বিক্রি হচ্ছে মানে গাছ বসানোর জন্য সিম গাছ যদি আমি বসাতে চাই, তার জন্যে কি আমাকে ভাড়া করতে হবে নাকি এমনি মাটিতে দেবো এমনিই হয়ে যাবে, আমি দেখেছি অনেক জায়গায় যে ভাড়া বানায় সিম গাছের জন্যে, একটু আমাকে idea দে তো এই ব্যাপারে? হ্যাঁ, বুঝতে পেরেছি তাহলে আমি আগে একটা ভাড়া করি আর তার আগে আমি জমিতে একটু আমি মনে করছি যে মাটিটা তো আমাদের এখানে অতো উন্নত মানে উর্বর মাটি তো না। ওর সাথে একটু সারও মিশিয়ে আমি নার্সারি থেকে গিয়ে সার কিনে সারও মিশিয়ে

হ্যাঁ, ঠিক বলেছিস নার্সারিতে আমাদের এখানে সারও available

ছড়িয়ে পরে হম তাহলে ওটাই আমি করবো সিম গাছের জন্য ভাড়া করবো, আর মাটিতে সারটা তুই যে যে সার গুলোর কথা বললি ঐগুলো মিশিয়ে আগে আমি সিম গাছটা তুলি। তারপরে আমি তোকে দরকার হলে আমার গাছের সিম আমি তোকে খাইয়ে আসবো।

ঠিক আছে রে, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর আমি খুব তাড়াতাড়ি তোদের ওইদিকে যাচ্ছি, এই ব্যাপারে আরও আমাকে knowledge নিতে হবে, আর knowledge তো সবারই দরকার।

বুদ্ধিটা দেখলি? তুই যে একটা করবি না বলছিলি, বুঝলি এইটা থেকে তো এই app থেকেও তো conference নিতে পারতাম ভালো করে বোঝ এখান থেকে conference হচ্ছিল না এই normal call যাচ্ছিল না। ঠিক আছে direct চারবার call করলাম চার বারের মাথায় গেছে তিনবার যায়নি কেটে গেছে দুটো merge করছি, একদিন phone phone blast ব্লাস্ট করে যাবে sure

international call national call সব merge করে দিবি ঠিক আছে আচ্ছা, main তুই প্রথম দিনে ইয়ে করলি তাইতো এবার মায়ের number থেকে কথা বলার মতন তো কেউ নেই বুঝতে পেরেছিস third পার্টির phone দিয়ে যদি conference হয়ে যায় তো কোন অসুবিধা হচ্ছে না আমার এখান থেকে কি দেখাচ্ছে যে আমি single call আছি robot টা আর কদিন

আমরা যথেষ্ট ভালো ছেলে কিন্তু বল? তাদেরকে আমি জানাতে চাইবো এটাই যে আমাদের জন্যে একটা কাজ ব্যবস্থা করে দেয়। . ঠিক আছে আমাদের দ্বিতীয়ত দু বছরের experience আছে and আমরা bengali, hindi, english তিনটাতেই comfortable । domestic international process দুটোতেই comfortable এবং যেকোনো project এর সাথে যুক্ত হতে ইচ্ছুক। আমাদের কাছে windows eleven এবং smart phone available আছে system smart phone সব কিছু available আছে। with broadband যদি কেউ শুনে থাকেন অবশ্যই contact করবেন আমাদের সাথে। এইটা Ads হয়ে গেল বুঝতে পারলি। হম robot টা যদি এইগুলো বলে আমি জানি না ঠিক আছে । কে বলেছিল রে, robot এর কাছে যাচ্ছে এই কথাগুলো। আরে আমাকে কে বলেছিল আমি তো ওটাই বলছি সাঈদ বলেছিল তাইতো । আরে আমাকে কেউ একজন না বললে আমি কি মিথ্যে মিথ্যে কথা বানিয়ে বলবো নাকি তোরওই ভূতের গল্পগুলোর মতন। না ওটা বলছি না বলছি যে আমাকে ওই মেয়েটা বলেছে। তুই সৌমিকের গল্পটা ভাবতো ওগুলো ও on on the sport বানাচ্ছে আমি বুঝতে পারছি। এত বাজে ছেলে। আদিত্য আগের দিন এসেছিল আদিত্য শুনতে চাইছে যে সৌমিক কি বলেছিল বল,

বলছে না বল ঠিক আছে আমি বললাম আবার হাসছে পাগলার মতন। ঠিক আছে

দিনে যদি দশটা করে যদি call করা হয়, ঠিক আছে? দশটা call কিন্তু এমনি মুখের কথা নয় ঠিক আছে। কি বলছিস? আমি এখন একটা জিনিস বুঝতে পারলাম এই call টা থেকে আমি এখন একটা জিনিস বুঝতে পারলাম যে, তুই ধর কাউকে ফায়দা দেখাবি ঠিক আছে, তবে সে তোর call এ থাকবে, না হলে সে থাকবে না। এমন কিছু একটা বলতে হবে যাতে ওর interest থাকে ও interest হয়। আমি একটা ছেলেকে বলেছিলাম ঠিক আছে

তো আমি বলেছিলাম এরকম project করছি তারপরে ওকে একদিন follow করেছি কথা বলেছি। আমাকে বলছে আমি রাতের বেলায় পড়তে যাচ্ছি ঠিক আছে । রোজ আঠাশ মিনিট নাকি কলে থাকতে হবে আঠাশ মিনিট। তারপর আর একবার phone করেছি আমি ওকে তো বলছে আমি পড়তে বসবো। ওই আমাদের ওখানের একটা ছেলে আমার যে মদের partner ছিল আগে, লোকের চোখ সহ্য হয় না । এরকম বলতে হবে phone করে, ভাই কোন উল্টোপাল্টা কথা বলবি না phone loudspeaker এ আছে। অ্যাঁ ঘরের লোক শুনতে পেতে পারে যেমন normal কথা তুই বলতে পারতিস then কথা বলতে বলতে বলতে বলতে বলতে ব্যাস। আগে এমন একটা time ছিল আমি ওর ঘরে গিয়ে আমি ঘরে যাব তারপর ও ঘুম থেকে উঠবে ।

হয় পাপাই আসতো নয় আদিত্য আসতো না হয় রাহুল আসতো, ঠিক আছে। তিন বছরের আগে আমি যখন ছোট ছিলাম তখনো আমি দেরিতে ঘুম থেকে উঠতাম আর আমার যখন tiffin করার time হতো তখন সবাই দেখি ব্যাগ ট্যাগ নিয়ে খেলতে বেরিয়ে যেত আর তখন আমাকে ডাকতে চলে আসতো বুঝলি। ঘুম থেকে উঠে tiffin ফিপিন না করেই খেলতে চলে যেতাম। অ্যা যখন sector five five যাওয়া হয় আমি কাউকে ডাকতে যেতে পারি না আমার time ও হয়ে কুলায় না। এ তোকে আমি ডাকতে যাই বারবার ঘরের বাইরে দশ থেকে পনেরোমিনিট wait করতে হয়। মানেকেউ ডাকতে আসবে তারপরে আমি যাই। হ্যাঁ কি হয়েছে ওটা বলাই হলো না কি হলো তোকে তো বলাই হলো না। বললাম কি? শাহিল আবার ফেঁসে গেছে ওইটুকুনি শুনেছি। সাহিল ঠিক আছে নামাজ পড়তে গেছিল ঠিক আছে দিয়ে আমি তখন ছিলাম বাঁকুড়ায় ঠিক আছে।

call করে কথাবার্তা হল ওর call ধরে নিলে খুব খুশি ঠিক আছেএই জন্য ওকে বিয়ে করে নিচ্ছিলাম না বুঝলি হ্যাঁ, এবারে ওর call ধরেছি ও খুব খুশি ঠিক আছে বলছে এরকম এরকম interview আমি পড়িয়ে দেবো হ্যান করিয়ে দেব আমি তোকে বাংলায় বলছি, এখানে বাংলায় বলার নিয়ম বলছে, আমি তোকে বাংলাতেই নরমাল বুঝিয়ে দিচ্ছি শোন? বলছে, আমি সাহিল কে call করেছিলাম সাহিল call ধরেনি, হ্যাঁ তুমি একটু সাহিল কে বলে দেবে বলেছে যে এরকম আজকের মধ্যে call আসবে আজকে বা কালকে call আসবে ঠিক আছে। সাহিল কে phone করলাম। সাহিল এর মা না দিদি call টা ধরল ঠিক আছে। এবার সাহিল এলো সাহিল এসে আমাকে call করেছে। হম আমি সাহিলকে পুরো ব্যাপারটা বললাম, সাহিল বলল ঠিক আছে call আসলে তো ধরবোই যাই হোক তো এবারে সাহিল এসে তারপরে phone করেছে ma'am টা কে ma'am টা ধরেনি, massage করেছে ma'am টা এবার রেগে গিয়েছে। সাহিল এসেছে, সাহিল নামাজ টামাজ পড়ে এসছে, এটা অব্দি বুঝতে পেরেছিস তো? আচ্ছা সাহিলকে কি ma'am টা call করেছিল।

তুই দেখ না তোকে screenshot পাঠাচ্ছি দেখ তারপর আর একটা screenshot পাঠিয়েছি এই দুটো screenshot পড় তাহলে বুঝতে পারবি। সাহিল কে এরকম তিনটে massage তিনটে চারটে massage লিখেছিল delete for everyone মেরে দিয়েছে । না টারটেক এর HR টা কি বলছে আমি তো বুঝতে পাচ্ছিনা ঠিক। সাহিলকে লিখেছে रोजा करके झूठ बोलते हो সাহিল বলছে আমার মাথা গরম হয়ে গেছে যখন বলল আমি রোজা করে আমি মিথ্যা কথা বলি । কি বলবো বলতো? সাহিল এর উপর এত রাগ কিসের আমি বুঝতে পারি না সাহিলের আর আমার প্রতি । আমি বলেছি যে বাদ দে, ওর যা ইচ্ছে যাকে পছন্দ হয়েছে তার interview আগে করাক তারপর যার হবে তাকে করার ওর ইচ্ছে মতন ওকে interview করাতে দে কিছু বলবি না । massage এও তো লিখে delete for everyone করে দিয়েছিল ।

না হলে তো বলবে, কেন call টা ধরোনি?

হ্যাঁ করেছিল তো ।

ও কি আবার লিখেছে যে रोजा करके झूठ बोलते हो

ma'am টা কেমন একটা কি বলছিস? কি বলছিস? hello

পুরো একদম বাজে লোক আছে এই ম্যামটা, বাজে মহিলা । robot টা যদি স্টার্টএকের ওই ma'am টার মতন হয়, আমি বলে দিচ্ছি গেল বুঝলি? হম বুঝলাম বুঝলাম ।

কিন্তু আমাদের মধ্যে কথাবার্তা একটা robot বলবে এটাও ভেবে দেখ এটাও ভেবে দেখার মতন বিষয় । আমি যে অসফল হয়ে যাচ্ছি বারবার কিন্তু একবার না একবার সফল তো হবই ঠিক আছে কিন্তু এই যে একবার সফল টা হবো ঠিক আছে? কেন?

তোদের প্রত্যেক জনকে call করতে হবে আবার phone থেকে conference করতে হবে call টাকে কি আর করা যাবে করতে তো হবেই বল না income তো করতে গেলে সবকিছুই তো করতে হবে কিছু করার নেই। আমার ফোন খারাপ হয়ে গেলে

হ্যাঁ আমি ঘুমাতে যাচ্ছি। চল তাহলে ঘুমাতে চল আমি call টা কেটে দি ঠিক আছে কালকে তাহলে কথা হবে বুঝলি?

হ্যাঁ আমি রণিতা দত্তা বলছি কিছুক্ষন আগে কয়েকঘন্টা আগেই আপনি আপনাদের এখানে একটা order দিয়েছিলাম আপনি দেখতে পারেন আহ রণিতা দত্তা আমি আপনাকে কি order ID বলবো order number?